উড়ে যাচ্ছে। সামনে বড় বড় ইমারত। আকাশটা মেঘলা হয়ে আছে। কালো আর সাদায়।

ধূসর বেগুনি কালার দিয়ে ভরা। ঝিলের রংটা কালো।

কিছু আঁকা আছে। জানলা নানা রকমের ছোট বড়। দরজার সামনেও নকশা করা। বাড়ির সামনে --

সাদা রড দিয়ে আটকানো একটা ব্যানার টাঙানো। সামনে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে।

ওদিকে কলা রাখা তরমুজ রাখা। পেপার দিয়ে নিচটা ভাগ করা। উপরে প্লাস্টিক দেওয়া।

দেওয়ালটা সাদা উপরে লাল কিছু লাইট কিছু মেশিনপত্র সবকিছু সাজানো রয়েছে।

তিন চারটে লোক দাঁড়িয়ে আছে। দুটো বাইক দাঁড়ানো করানো। একটা ডাস্টবিন আছে। পাশে একটা বক্স মতন করা আছে।

একটা জায়গায় দুটো বাস দাঁড় করানো। বাসের নিচের মাটিগুলো একটু লালচে লালচে। আকাশটা নীল।

দেয়ালটা সাদা। একটা পাখাও আছে।

একটা অনুষ্ঠান। অনুষ্ঠানে অনেক ছোট ছোট বাচ্চা। দুটো বাচ্চা গান করছে। আর স্বাধীনতার বেলুনে --

কাপড় দিয়ে ঢাকা। ওপরের কাপড় সাদা আর কমলা। আর অনেক আলো রয়েছে।

একটা মেলা। মেলায় প্রচুর লোক। একটা সামনে গেট করা। যেখানে অরেঞ্জ নীল --

সেখানে ঘোড়া আছে ঠাকুর আছে। উপরে মহাদেবের একটা ছবি। পাশের দেয়ালটা কমলা কালারের ।

পার্টি দিয়ে কাজ করা একটা মাঠ। মাঠের সামনে গা--

একটা বড় ইমারত। ইমারত সাদা। কিছু জানালা রয়েছে। একটা জানলার খোলা দুটো জানলা কাঁচ দেওয়া।

তার পাশে প্রকৃতি দেখা যাচ্ছে। নিচে জল রয়েছে। আকাশটা নীল হয়ে গেছে।

সামনে একটা লোক গামছা গলায় দিয়ে বসে আছে। পাশে একটা বাড়ি। বাড়ির সামনে গাছ।

লাল আর নীলে দেওয়া রয়েছে। পাশে গাছ। দুটো টাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে।

আকাশটা নীল বেগুনি সবুজ সবুজ গাছ পাহাড়ের উপর একটা লোক রয়েছে।

লোহার গেট । কালো কালার - এর লোহার গেট । বাড়িটার রং সাদা সবুজ নীল। আকাশটা কালো।

ধুলো কণা ছোট ছোট ইটের টুকরো আশেপাশে গাছ পাখি --

একটা স্কুল । স্কুল এ টেবিলের এর উপরে কিছু মেয়েরা হাতের কাজ করছে। তার সামনে সাদা কালারের জামা পড়ে --

একটা মাঠে রয়েছে। মাঠে ছোট ছোট ঘাস রয়েছে। কিছু লোক হাঁটাচলা করছে। তারই সামনে লালমাটির রাস্তা।

একটা জাল। জালের ভিতরে ছটা সাদা হাঁস একটা কালো হাঁস। মাটিতে হলুদ সবুজ লাল --